অনেক অনেক গুলো এদিকে একটা ছোট আলের মতো আছে আলের রাস্তা আছে।

এদিকে দু একটা ঘাসের মতোন গাছের মতোন কিছু একটা দিয়েছে নিচটা খালের ওপর দিয়ে দু দিকে--

কৃতি যোগা এখানে অ- অ- যোগা হচ্ছে যেখানে লেখা আছে কৃতি যোগা এবং মেয়ে মেয়ে আছে।

এটা তো বিরাট ঘর এর মতোন দেখাছে।

তারপর মাছ ও হতে পারে ।

গুলদস্তাও আছে। টেবিল বেঞ্চ আছে।

একটি মোটা মোটা পাইপ আছে।

বাঁধ বড় বোর্ড বড় বাঁধ।

দাঁড়ায় আছে আর ঐদিকে কিছু একটা দৃষ্টি সেন্টার কিছু একটা বটে।

ঘেরা দিয়ে বাঁধানো আছে এই জিনিসটা।